এখানে একটি পেট্রোল পাম্পের দৃশ্য দেখানো হয়েছে।

জায়গাটি পরিচ্ছন্ন এবং দেওয়ালে এ_সি লাগানো রয়েছে।

এখানে একটি কালি মন্দিরের দৃশ্য দেখানো হয়েছে।

মন্দিরের পাশে কালী ঠাকুর ও আরেকটি ঠাকুর দেখা যাচ্ছে।

একজন ব্যক্তিকে দেখা যাচ্ছে যিনি কিছু করছেন।

ইস্কুলটি দোতলা বিশিষ্ট নীল ও সাদা রঙের।

মন্দিরে আলোর সুসজ্জিত ব্যবস্থা রয়েছে।

দোকানের গ্যালারিতে আরও অন্যান্য বিস্কুট সাজানো আছে।

পথে কিছু লোক চলাফেরা করছে।

ক্লাব ঘরটির সামনে গ্রীল দিয়ে ঘেরা।

দুটি সাইকেল দাঁড় করানো আছে।

উপরে প্লাস্টিক বা টিন -এর ছাউনির মাধ্যমে শেড তৈরি করা হয়েছে।

ঘরটিতে আলোর সুবেস সুব্যবস্থা রয়েছে ঘরের সাজসজ্জা হিসেবে একটা রঙিন পাতাবাহারের গাছ দেখতে পাচ্ছি।

মাঠের মধ্যে একটি ছাগল বসে রয়েছে ছাগলটির রং কালা ও সাদা।

ছবিতে একটি শোভাযাত্রা দেখা যাচ্ছে।

সামনে কিছু লোকের চলাফেরা দেখা যাচ্ছে দোকানটির সামনে কিছু সাইকেলও দাঁড় করানো আছে।

উপরে কিছু ইলেকট্রিকের তার দেখা যাচ্ছে।

সামনে বিভিন্ন পোস্টার দেখা যাচ্ছে সম্ভাব্য খাবারের মেনু হবে।

সামনে একটি জলের ট্যাঙ্ক দেখতে পাচ্ছি যেখানে একটি বাচ্চা হাত ধু ধুচ্ছেন।

পত্যেকটি টেবিলে একটি ফুলদানি রাখা আছে।

এখানে কয়েকটি দোকান দেখতে পাচ্ছি এছাড়া একটি বন্ধন ব্যাংকের এ_টি_এম দেখতে পাচ্ছি।

হেঁটে যাচ্ছেন ব্যাংকের সামনে দু'একজনকে লক্ষ্য করা যাচ্ছে।

সাজসজ্জা হিসাবে কিছু বেলুন সাজানো আছে।